এখানে একটি ওষুধের দোকানের চিত্র ফুটে উঠেছে।

দেয়ালে একটি চিত্র রয়েছে এবং চিত্রের গলায় একটি মালা পরানো রয়েছে।

দোকানে কাঠের তাকে জামাকাপড় ভরা রয়েছে এবং তাকটি কাঁচ দ্বারা আবৃত রয়েছে।

মলের ওপরে ভাগে যাবার জন্য দুপাশে দুটি চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা আছে।

এখানে একটি জি_এস_টি নাম্বার -ও দেখা যাচ্ছে দোকানের ভেতর একটি কালো রংয়ের গাড়ি রয়েছে।

দোকানে তাকের উপর একটি ঝুড়ি ও তিনটি গামলা দেখা যাচ্ছে লাল সাদা আর হলুদ অনেক সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল দেখা যাচ্ছে।

টেবিলের ওপর একটা প্লাস্টিকের জলের ড্রাম ও কিছু জলের বোতল দেখতে পারছি।

তারা আকৃতি বিশিষ্ট কিছু লাইট দোকানের উপরি ভাগের চাল থেকে নীচের দিকে ঝুলছে।

দোকানে নতুন জিনিসপত্র প্যাকেটে ভর্তি করে তাকে সাজানো রয়েছে।

দোকানে রঙিন রঙিন বই খাতা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে তাকে।

এবং লোকটির ঠিক মাথার ওপর দিকে হলুদ রঙের আঠার কৌটো প্লাস্টিকে প্যাকেট করে ঝুলিয়ে রাখা হয়েছে।

প্লাস্টিকের সবুজ লতাপাতা এবং ফুল নেটের মধ্যে ঝুলিয়ে ডিজাইন করা হয়েছে।

দোকানে কাচের তাক লাগানো আছে এবং তাকের মধ্যে জিনিসপত্র নতুন বাক্স করে সুন্দরভাবে সাজানো রয়েছে।

রঙিন সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে রংবেরঙের।

ফুলের চারা গাছ নীচে টব - এ লাগানো রয়েছে।

সবুজ কিছু গাছপালা দেখা যাচ্ছে।

তাকের উপরিভাগে দুটো নীল কোটওয়ালা সাদা ড্রাম দেখা যাচ্ছে।

দোকানের নাম ফলকে সাদা রঙে নাম লেখা রয়েছে স্যামসাং ।

নদীর জল বয়ে চলে যাচ্ছে এবং নদীর জলে একটি কাঠের গুড়ি ভেসে যাচ্ছে।

দোকানের ভেতরে তিনদিকে তাঁক বসানো রয়েছে।

সোফার সামনে একটি টেবিলে কিছু খাতা রাখা হয়েছে।

গাছের মিলের ভিতরে একজন কর্মরত অবস্হায় রয়েছেন।